যেটা দিয়ে একজন ঢুকছে এটা পাথরের গুহা।

খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে বেলুন দিয়ে বেলুন এর রং রয়েছে লাল।

বাস মোটরসাইকেল ইত্যাদি পারাপার কর--

এখানে মন্দিরটা প্রায় ভেঙে গেছে।

একটি হাতির মূর্তি সামনেই আরেকটি কাঁচের বাক্স এ রয়েছে গনেশ দেবতার মূর্তি আরেকটি কাঁচের বাক্স এ রয়েছে ঘোড়ার মূর্তি ।

পাহাড়ের কোলে অবস্থিত একটি মন্দি--